এটা একটি মেডিসিনের দোকান এখানে চারজন ব্যক্তি রয়েছে যেগুলি ড্রেসের কালার সেম নীল রঙ্গের।

মহাকাশ এ আকাশের কালার এটা নীল রঙের।

এবং বিল্ডিংয়ের পাচে রয়েছে একটি সোট্ট বিল্ডিং ।

মিষ্টির দোকানের সামনে একটি বালটি রয়েছে।

দুইজন ব্যক্তি বাইকে করে যাইতেসে।

এবং কয়েকটি গাছ বেঁধে রাখা হয়েছে।

মন্দিরের মতোন কিছু বানিয়ে পূজা করা হইতাছে।

এটা আগরতলা পচ্চিম থানার বিল্ডিংয়ের ছবি।

এবং বা-বাসস্ট্যান্ডের বাসের পেছনেই আছে অনেক গাছ।

এটা একটি মলের ভিতরে শপ ।

অনেক আলমারি রয়েছে যেখানে আ অনেক কাপড় গুছিয়ে রাখা হয়েছে সুন্দরভাবে সা--

কালার ক কালারিং করা হয়েছে সবুজ রঙের।

বিক্রেটারা বোঁতি নিয়া মাছ কাঁটতাসে এবং ক্রেতারা মাছ নিতাসে।